সাদৃশ্য নেই কমলাকান্ত ছিলেন কিন্তু জগৎ আর জীবন সমন্ধে তিনি ছিলেন খুবই সচেতন। সমসাময়িক যুগে হাজার বৈচিত্র সমাজের অন্যায় ত্রুটি আর অসংখ্য নেশার ঝোঁকে ভাবে দেখাতেন মাঝে মাঝে স্বরে নানা রকম মন্তব্য করতেন তিনি এই মন্তব্য গুলি তীক্ষ্ণ এবং গভীর কিন্তু কৌতুক মিশ্রিত বলে সেগুলি তাদের তীক্ষ্ণতা হারিয়ে হাস্যরসে আঁধার হয়ে পড়েছে। কমলাকান্তের মন্তব্য গুলি কেবল যে দেশাচার আর ভ্যান্ত সামাজিক আচারে বিরোধী তা না বিড়ালের খাদ্য অপহরণ করার যৌতিক তাকে শিকার করে নিয়ে যেমন ধোনির মুক্ত হস্থে দান করার প্রয়োজনীয়তা সমদ্ধে একটি নীতি দীর্ঘ বক্তিতা দিয়েছেন তেমনই আবার দেশের মানুষকে মা মন্ত্রের দীক্ষা দিয়েছেন তিনি আবার

একা থাকিও না মানুষের নানান কথা অন্তরঙ্গ ভাবে শোনার আকুলতা তার ছিল মানুষকে বলার অনেক কিছুই ছিল তার কিন্তু সাহিত্যে যে উচ্চ চূড়াই সাধারণত মানুষের মনে সদ্ধার যে আসনে তিনি ছিলেন সেখান থেকে বঙ্কিমচন্দ্র তার এসব প্রানের কথা গুলি বলতে পারেন না। তাই কমলাকান্তের ছদ্দবেশে তা ধরাতে হয়েছিল এই দপ্তরটিতে তাই আছে গল্পের রস গীতি কবিতার নাটকীয়তা প্রবন্ধ রচনার মনোষজ্ঞ পরিবেশ বাংলা সাহিত্যের এটিতে তাই মনোরম পর্যায়ে রচনা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আধুনিক কালে যাকে আমরা রচনাবলি কমলাকান্তের দপ্তর অনেকটা সেই জাতীয় তাই এটিকে ঠিক গম্ভীর রচনা সাহিত্য বা প্রবন্ধিক সাহিত্যের মধ্যে ফেলা যায় না কিন্তু তাহলে দপ্তরের অধিকাংশ রচনাই নিবন্ধের অন্ধকারে নিবন্ধ বা প্রবন্ধ যে হাস্যরস পরিবেশ করবে না এমন কোনো কথা নেই। এবং হাস্য ও কৌতুক রসের ভেতর দিয়ে বক্তব্যকে আরো বেশি আকর্ষণীয় করা যায় সে দিক থেকে দ্বিদারহীন ভাবে বলা যায় কমলা কান্তের ছদ্দবেশে বঙ্কিমচন্দ্র সম্পূর্ণ স্বার্থক হয়েছেন। বঙ্কিমচন্দ্র বিদেশি সাহিত্য তার রসপিপাসা সম্পূর্ণতে চরিত্রার্থ করতে সক্ষম হয়নি। তাদের হয়েছিলেন এগিয়ে এলেন ভিন্ন ভিন্ন সাহিত্য যেখানে যা কিছু অভাব ছিল সেখানেই তিনি আপনার বিপুল বল এবং আনন্দ দিয়ে কি কাব্য কি বিজ্ঞানের কি ইতিহাস কি ধর্মত্ব যেখানেই যখন আবশ্যক হতো সেখানেই তিনি তখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে দেখা দিতেন যে যুগে এবং সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই যুগে আর আজ তার চিহ্ন টুকু নেই তবু তার লেখার জনপ্রিয়তা আজও কমেনি তাই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন বাংলা সাহিত্যের একমাত্র সম্রাট হিসাবে তার বিভিন্ন বিভিন্ন লেখা তাই আজ বাংলার ঘরে ঘরে চিরস্থায়ী আসনে প্রতিষ্ঠিত। তিনি বিশ্বাস করতেন মানুষের এবং সমাজের কল্যাণের সাহিত্য জীবনকে দেখার মতো গভীর দৃষ্টিভঙ্গি তার ছিল। সে দৃষ্টিভঙ্গি আলোতে চরিত্র এবং ঘটনা বিন্যাসই ছিল তার উপন্যাসের রচনার মূল উপাদান বঙ্কিমচন্দ্র বিভিন্ন জাতে চোদ্দ খানা উপন্যাস রচনা করেছিলেন। এর মধ্যে অন্যতম উপন্যাস দুর্গেশ নন্দিনী সীতারাম এগুলি খুব জনপ্রিয় উপন্যাস হয়ে ওঠে পরবর্তীটা ছিল বিষবৃক্ষ প্রথমত সামাজিক উপন্যাস এটি একটি এই উপন্যাসের নিসুদ্ধ কামনার উন্মাদনায় নগেন্দ্রনাথ বিধবা কুন্দন নন্দিনীর রুজক দেহের বসে ব্যাবিচারের প্রবেশ করলো এর ফলে সংসার ভূমিতে উক্ত হলো বীচ বৃক্ষের বীচ সতী সাবিত্রী সূর্যমুখী দীর্ঘ নিঃস্বাসে নগেন্দ্র কুন্দল দূর্বিসহ যন্তনার এক ঝঞ্জা কালো মেঘের আবির্ভাব হলো। এর ফলে কুন্দন নন্দিনী নব অগ্নি প্রেমে তার এই জীবন পুড়ে ছারকার হয়ে গেলো। আর নগেন্দ্রনাথ মরতে মরতে কোনো রকমে বেঁচে রইলো সেই সমস্যার সমাধান বঙ্কিমচন্দ্র যে ভাবেই করে থাকুক না কেন। এ ধরণের সমস্যা তিনি প্রথম বাংলার উপন্যাসে নিয়ে আসেন পরিবারের এক যৌন সমস্যার পরবর্তী উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের এই উপন্যাসের ভোমর রোহিনী আর গোবিন্দলালকে নিয়ে এই সমস্যার

পুরো বিশ্বে এখন এটি একটি বিরাট বড় সমস্যা belly fat মানে পেটের ভুঁড়ি। এই ভুঁড়ি বেড়ে গিয়ে ওবেসিটি হবে এবং এই রোগে প্রচুর মানুষ ভুগছে। এবং এই obesity থেকে অনেক ধরনের রোগ আমাদের মধ্যে চলে আসে। belly fat হওয়ার ফলে liver চর্বি, হাঁটুতে ব্যাথা শরীর দুর্বল লাগা এবং বড শরীরের অভ্যন্তরীন খানিক organ এর functions ও তাদের কার্যক্ষমতা আস্তে আস্তে কমিয়ে ফেলে এই belly fat আমাদের আটকানো ভীষণ ভাবে জরুরী আমাদের life style জন্যই আমাদের এই belly fat হয়ে থাকে। পর্যাপ্ত ভাবে খাওয়া দাওয়া না করা, বাইরের খাবার খাওয়া, রাতে ঠিকঠাক না ঘুমানো, alcohol পান করা এইসব থেকেই belly fat হয়ে যায়। এই belly fat আমাদের কমানো উচিৎ, শরীরকে fit রাখা উচিৎ। তার জন্য সকালবেলা হাটা proper ভাবে diet, বেশি করে fruit খাওয়া exercise করা, এগুলোর মধ্যে থাকতে হবে। তেল জাতীয় খাবার‌ কম খেতে হবে, যে খাবারে fiber বেশি সেই খাবার খেতে হবে। সকালে দৌড়াতে হবে, সাঁতার কাটতে পারলে আরও ভালো। belly fat থেকে শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় ।

হাটুর problem আসে, যাদের weight খুব বেশি তাদের হাটুর problem চলে আসে। তাই আমাদের খুব ভাবে সচেতন থাকতে হবে। এবং রাতারাতি পেটের চর্বি কমানো সম্ভব নয় । আ চর্বি যেমন একদিনে হয় না, চর্বি একদিনে ঝরেও না। তাই আমাদের সেই দিকটায় ধ্যান রাখতে হবে । চর্বি কমানোর প্রচুর উপায় আছে, সেই উপায়ে গুলির মধ্যে প্রথমটি হচ্ছে লেবুর জল। সকালে এক cup লেবু পেটের চর্বি পোড়ায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম জলে লেবুর রস পান করলে পেটের মেদ কমানোর জন্য একটি সহজ উপায়ে। লেবুতে Vitamin C ও একটি anti

দৃশ্যমান ফলাফল দেখায়। রসুনের আছে anti oxidant যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকরী। সকালে ‌প্রথমে প্রথম জলের সাথে কাঁচা রসুন খেতে পারেন। এক glass জলে দু কোয়া ছাড়া দু কোয়া ছাড়ানো কাঁচা রসুন এবং গরম জলে লেবু সংযোগে পান করলে এটি তিন সপ্তাহে নিয়মিত করলে ফলাফল দেখুন । guarantee সবুজ চা green tea যা অ্যাক্সি anti oxidant সমৃদ্ধ যা পেটের চর্বি থেকে মুক্তি পেতে সাহায্য করে। সকালে তাদের লেবুর রস এক cup গরমজলে চিনি এবং চিনি ছাড়া green tea পান করলে calory পরিমান কমায় এবং দুপুরে খাবার আগে পূর্ণ রাখে । লাল ভাত মানে brown ricebrown rice পেটের চর্বি কমানোর উপায় । brown লাল চাল তৈরি খাবারে মিলিয়ে আস। লাল ভাত anthrocyanin anthocyanin নামক অ্যান্টি অক্সিডেন্ট পেটের মেদ কমানোর সাহায্য করে। লাল ভাতে রয়েছে manganese যা আপনাকে বিপাকে শক্তিশালী করবে । হজম শক্তি বাড়াবে। oats সে প্রচুর পরিমানে fiber থাকে তাই oats পেটের চর্বি কমাতে সহায়ক । ব্যায়াম পেটের চর্বি কমানোর ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটের চর্বির প্রভাবে সবথেকে কার্যকরী ব্যায়াম হল ক্রান্চ বা aerobic ব্যায়াম । যেভাবে করবেন সমতল‌ হয়ে শুয়ে আপনার হাটু বাঁকিয়ে আপনার পা মাটিতে রেখে শুরু করতে পারেন। তারপর আপনার হাত মাথার পেছনে রাখুন। ব্যায়াম কার্যকলাপের সময় আপনার শ্বাসপ্রশ্বাস ও হৃদ স্পন্দন বৃদ্ধি পাবে। প্রয়োজনীয় চর্বি কমানোর কিছু কার্যকরী tips । প্রচুর fiber জাতীয় খাবার খান, fat জাতীয় খাবার এড়িয়ে চলুন, alcohol পান করবেন না, protein যুক্ত খাবার খান। চাপের মাত্রা কমিয়ে দিন। চিনি যুক্ত খাবার খাবেন না। দু তিন দিন routine নে আনুন। aerobic ব্যায়াম করুন। পরিশোধিত কার্বো carbohydrate খাওয়াও বাদ দিন। breakfast দিয়ে দিন শুরু করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, লবণ খাওয়া কমিয়ে দিন, দ্রবণীয়য় ফাইবার গ্রহণ করুন, আস্তে আস্তে খান, হাটুন। চর্বি গলায় এমন পাঁচটি খাবার হল আপেল, ক্যাপসায়নিন, এলাচ, অ্যাভো পোডাস, বাদাম পেটের চর্বি খুব তাড়াতাড়ি কমানোর কিছু উপায় আছে খাবার চিবিয়ে খান, carbohydrate গ্রহণ সীমিত করুন, বেশি করে Vitamin C খান, চিনি বাদ‌ দিন, প্রতিবার খাওয়ার পর পাঁচ minute হাটুন। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম। পেটের মেদ কমানোর ব্যায়াম, পেটের মেদ কমানোর সহজ উপায় এরকম আনেক অনেক উপায় থাকলেও পর proper নিয়মে আমাদের diet maintain করাটা খুব জরুরি। diet maintain সাথে সাথে আমাদের কিছু‌ অভ্যেস ওই ত্যাগ করতে হবে। যেমন দ্রুত খাওয়ার অভ্যেস বাদ দিতে হবে, ‌ সময় নিয়ে খেতে হবে। কোনো বেলার ই খাবার বাদ দেওয়া চলবে না। breakfast, lunch বা dinner । খাবার খেতে হবে তবে অল্প করে। বড়ো plate বদলে ছোটো plate বেছে নিন। এতে আপনার খাবার কম গ্রহণ হবে। সৌজন্য বোধ থেকে বেশি খাবেন না। সৌজন্যবোধের জন্য কেউ বেশি করে দিল খেয়ে নিলেন সেটা একদম করা যাবেনা। আনমনে খাওয়া পরিহার করতে হবে।

অস্বাস্থ্যকর ঘুমের রুটিন বদলে ফেলুন যেমন doctor বলে ছোট বেলা থেকে ই শুনে আসছি early to get early to rise এইটা খুব ভালো পন্থা, দিন atleast ছয় ঘন্টা ঘুম আপনার এর জন্য দরকার এবং সময়ে ঘুমাবেন বেশি রাত জাগবেন না। সাদা চাল‌ সাদা আটার বিকল্প বেছে দিন। যেমন আপনি সাদা চাল আটার পরিবর্তে brown rice খেতে পারেন, oats খেতে পারেন। এগুলি খুব উপকার শুয়ে বসে না থেকেই active হন কোনো কিছু কাজ করুন active থাকুন। দ্রুত খাওয়ার অভ্যেস বাদ দিন । খাওয়া শুরু করার পর যখন সেই খাবার পেটে যায় তখন পাকস্থলি থেকে মস্তিষ্কে সংবাদ পৌঁছায় সহজ ভাষায় পেটের সাথে brand কথাবার্তা হয় । পেট ভরেছে কি না ভরেনি তা বুঝতে brane কুড়ি minute পর্যন্ত সময় লাগে। দ্রুত খাবার খেলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা থাকে কারণ পেট ভরে যাওয়ার খবরটি পাকস্থলি থেকে হয়তো brane পৌছাতে নাও পারে। পেট মেদ কমাতে পেটের মেদ কমাতে কারণে অতিরিক্ত না খেয়ে ফেলার জন্য ধীরে ধীরে খাবার খাওয়া এবং খাওয়ার সময় প্রতিপূর্ণ মনযোগ দিতে হবে এই প্রক্রিয়াকে mindful eating বা মনযোগ সহকারে খাওয়া বলে। এভাবে অতিরিক্ত calorie খেয়ে ফেলা এরানো‌ সম্ভব । তবে কোনো কারণে যদি খুব দ্রুত খেতে হয় তবে নির্দিষ্ট পরিমাণ খাবার plate নিয়ে সেই টুকুই শেষ করুন। এতে বাড়তি খাওয়ার সম্ভাবনা থাকেনা। কোনো বেলার খাবার বাদ দেবেন না। অনেকেই সকালের নাস্তা বাদ দিয়ে একেবারে দুপুরে খাওয়ার পরিকল্পনা করেন। একবেলা খাবার বাদ দিলে অপর বেলায় বেশি খাওয়া

hello hello হ্যাঁ সুপ্রভাত আজকে আমরা মানবাধিকার নিয়ে কিছু বক্তব্য পেশ করব তো মানবাধিকার মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য এবং অলম্ভনীয় অধিকারী হল মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার । যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি

এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার স্থানীয় জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনে অন্যতম দায়িত্ব হলো এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা যদিও অধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয় তা

প্রকটভাবে অনুভূত হচ্ছে যখন আমরা দেখছি

একটি পরিবার ও সমাজে কর্তারা তাদের অধীনস্থদের অধিকার রক্ষা করবে, দ্বিতীয়তঃ রাষ্ট্র এবং তৃতীয়তঃ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে মানবাধিকার হচ্ছে কতগুলো সংবিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি যা মানবজাতির সদস্যদের আচার-আচরণ ও বিশেষ বৈশিষ্ট্যকে বুঝিয়ে দেয় এবং যা স্থানীয় ও আন্তর্জাতিক আইন সমষ্টি দ্বারা সুরক্ষিতভাবে মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ বিষয় হিসেবে ধরতো এতে কোন মানুষ এজন্য সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে যে সে জন্মগতভাবে একজন মানুষ অন্য কথায় বলা যায় দৈনন্দিন জীবনে চলার জন্য মানুষের যে সকল অধিকার রাষ্ট্রে সংবিধান কর্তৃক স্বীকৃত তাদেরকে মানবাধিকার বলে অর্থাৎ জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন এবং সমান সমান সম্মানও মর্যাদা অধিকারী বর্তমান বিশ্বে human rights শব্দটি বহুল আলোচিত ও বহুল প্রচলিত একটি শব্দ মানবাধিকারের বিষয়টি শত সিদ্ধ ও অলংকনীয় হলেও সভ্যতার ঊষা লগ্ন থেকেই এ নিয়ে চলছে বাক শীতন্ডা ও দ্বন্দ্ব সংঘাত একদিকে মানবাধিকারের সংজ্ঞা ও সীমারেখার বিতর্ক নিয়ে ঝড় তোলা হচ্ছে

সাথে সবল জাতি গুলোর আচরণ আজকাল মানবাধিকারের একটি উপহাসের বস্তুতে পরিবর্তন পরিণত হয়েছে মানবাধিকারের ক্রমবিকাশের ধারায় প্রাচীন ভারতীয় নীতি শাস্ত্র সমূহ এক গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত করা যায় প্রাচীন ভারতের ধর্মীয় স্বাস্থ্য সমূহের আলোচনায় মূল বিষয় ছিল ন্যায় নীতি। এবং মানব ধর্ম যা বাস্তবে মানবাধিকারের নির্দেশ করেছে। এইসব ধর্মীয় আলোচনায় মাধ্যমে মানুষের জীবন নৈতিক বিকাশ মানুষের করণীয় অদ্রি নির্দেশ প্রদান করা হয়েছে প্রাচীন ভারতের জ্ঞানচর্চা পরোক্ষভাবে নৈতিক নীতি বা মানব অধিকার নিয়েই বিস্তার লাভ করেছে পাঁচশোউনছল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্য রাজা দ্বিতীয় সাইরাস যিনি সাইরাস the great নামের সমাধিক পরিচিত ব্যাবিলন আক্রমণ করেন ব্যাবিলন আক্রমণের পর তিনি ব্যাবিলনীয় দের দ্বারা নির্যাতিত দাস জনগোষ্ঠীকে মুক্ত করেন তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের ও ব্যবস্থা করে যান অতঃপর সাইরাসের নির্দেশে একটি সিলিন্ডার তৈরি করা হয় যা সাইরাস সিলিন্ডার নামে অভিহিত এতে সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বাধীনতা সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি এটি বিশ্বের প্রথম মানবাধিকার সনাব মানবাধিকারের প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে মহান নবী কর্তৃক নবিনা সনদ ঘোষণার মধ্যে দিয়ে নবীনা সনদ কে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে এই সনদে মোট সাতচল্লিশ টি অনুচ্ছেদ রয়েছে। যেগুলোতে মানবাধিকারের বিষয়গুলো সর্বপ্রথম সুস্পষ্টভাবে নিভৃত করা হয়েছে উল্লেখযোগ্য অনুচ্ছেদ সমূহ সনদের স্বাক্ষরকারীর সকল সম্প্রদায় একটি সাধারন জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। নাগরিকদের অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। সকল প্রকার রক্ত ক্ষয় হত্যা ও ধর্ষণ নিষিদ্ধ কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে তার কারণে অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না দুর্বল ও অসহায়দের সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে হবে মানবাধিকারের ক্রমবিকাশের ক্ষেত্রে ম্যাগনা আকার থেকে একটি মাইল ফলক হিসাবে আখ্যায়িত করা হয়েছে এটি মানবাধিকারের মহাসনদ হিসাবে ইতিহাসে অভিহিত। এটি ছিল মূলত ইংল্যান্ডের রাজা জন ও ধনী বিত্তশালী ব্যারোভের মধ্যে বারোশো পনেরো সালে সম্পাদিত একটি চুক্তি এতে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের council এর পূর্ব অনুভূতি ব্যাতি রেখে খামখেয়ালিভাবে জনগণের উপর করা যাবে না। রাজকর্ম কর্তারা প্রতিচ্ছ্ভাবে জনগণের ভু-সম্পত্তি অধিক গ্রহণ করতে পারবে না। ব্যবসায়ীরা রাজ্যের মধ্যে ইচ্ছেমতো এক স্থান হতে অন্য স্থানে চলাফেরা করতে পারবে না। কোন স্বাধীন মানুষকে বিচারিক রায় বা দেশীয় আইন অনুযায়ী ব্যতীত গ্রেপ্তার কারারুদ্ধকরণ সম্পত্তিচ্যুত বিভ্রান্তরিত বা নির্বাসিত কিংবা হয়রানির শিকার করা যাবে না। এই ম্যাগনাকাটা চুক্তির মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি আইনে শাসনে ধারণায় যাত্রাও শুরু হয় এই ঐতিহাসিক সনদেই বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম ঘোষণা করা হয় কোন দেশে রাজা সহ যে দেশে সকলেই রাষ্ট্রীয় আইনের অধীন কেউ আইনের ঊর্ধ্বে নন অধিকার ও রাজার ক্ষমতায় আসে যৌক্তিক এ দলিল পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ বহুদেশে মানবাধিকার ও জনগণের ক্ষমতা, ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ

ষোল শতকে ব্রিটিশ জনগণের আন্দোলনের ফলে প্রথম যে তাৎপর্যপূর্ণ দলিলের সৃষ্টি হয় তা petition of rights নামে অভিহিত। ষোলশ আঠাশ সালে petition of rights সংসদ কর্তৃক আইনের আকারে গৃহীত হয়েছিল parliament এর সম্পত্তি ছাড়া করা রোপ বিনা অপরাধে কারারুদ্ধকরণ ব্যক্তিগত বাসস্থান স্বেচ্ছাচারী অনুপ্রবেশ এবং সামরিক আইনে রোগ হিসাবে জনগণকে সুরক্ষা প্রদান করেছিল মানবাধিকারের এই গুরুত্বপূর্ণ দলিলটি bill of rights এ বলা হয়েছে যে ষোলশ ঊননব্বই সালে bill of rights ব্রিটিশ parliament গৃহীত হয় বিধিবদ্ধ আইনের রূপান্তরিত হয় মানুষের মৌলিক মানবাধিকার আদায়ের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল প্রখ্যাত ফরাসি দার্শনিক ভল্টিয়ার এর মতে bill of rights প্রত্যেক মানুষকে সেই সমস্ত প্রাকৃতিক অধিকার পুনরুদ্ধার করে দিয়েছেন। যেগুলো থেকে

তা আর কারোর দ্বারা ফৌজদারি অভিযোগে বিচারে সম্মুখে না হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে যে কোন ধর্ম পালনে স্বাধীনতা শুধু তাই নয় bill of rights ঘোষণা করেন parliament এর পূর্বানুমতি ব্যতিরেক রাজা যদি কোন আইনকে স্থগিত বা ভঙ্গ করেন অথবা রাজা তার খরচের জন্য ইচ্ছে মত করা রোপ করেন বা রাজ commission বা রাজ আদালত গঠন করেন তাহলে এগুলো হবে বেআইনি ও ধ্বংসাত্মক ইসলাম ধর্মে মানবাধিকার সম্পর্কে বলা হয়েছে সর্বশেষ এক ঈশ্বরবাদী ধর্ম ইসলাম এ ধর্মের প্রচারক নবী মহম্মদ

আলাইগি ওয়া সাল্লাম তার ওপর আল্লাহ উহানাহু ওয়া তালা কর্তৃক ইসলামের সর্বজনীন

জীবনে সর্বক্ষেত্র পো-বিভাগে পরিব্যপ্ত ইসলাম মানব জাতিকে শ্রেষ্ঠত্বের দুর্লভ ময় অধিকার ও মর্যাদা প্রদান করেছে মানুষকে সাম্য মৈত্রী ঐক্য ও ভাব চিত্রের মর্মবাণী শুনিয়ে জাতিগত শ্রেষ্ঠত্ব বংশীয় মর্যাদা শ্রেণী বৈষম্য ও বন্যপ্রথার বিলুপ্তি ঘোষনা করেছে অধীনদের প্রতি সদাচারী ও ন্যায় পরায়ণ হতে শিক্ষা দিয়েছে আরপ অনরপ সাদাকালো সবাই একই পিতা-মাতা ও হযরত আদম মানুষের মধ্যে মর্যাদার কোন পার্থক্য হতে পারে না সৃষ্টির সেরা জীব হিসেবে মানবজাতির সম্মান ও মর্যাদার অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রভৃত জীবনযাত্রার মৌলিক অধিকার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার এবং সমস্ত অধিকারের নেয় এই মানবাধিকার রয়েছে কৃষক শ্রমিকের অধিকার প্রতিবন্ধীদের অধিকার সব ব্যাপারেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওকাল জয়ী চিরন্তন আদর্শ হিসেবে ইসলাম মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুস্পষ্ট রীতিমালা ও দিক নির্দেশনা প্রদান করেছে আবার মানবাধিকারের প্রধান ভিত্তি যেটা পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে কেউ কারোর ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। নাগরিকদের অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা

ও অসহায় ব্যক্তিদের প্রতি সর্বত্রভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। মানবাধিকারের ক্রমবিকাশের ধারায় প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্র সমূহ এক গুরুত্বপূর্ণ নতি হিসেবে বিবেচিত। করা যায় প্রাচীন ভারতের ধর্মীয় শাস্ত্র সমূহের আলোচনার মূল বিষয় ছিল ন্যায় নীতি এবং মানব ধর্ম যা বাস্তবে মানবাধিকারের নির্দেশ করেছে এই সব ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের জীবনে নৈতিক বিকাশ মানুষের করনিয়ের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে প্রাচীন ভারতের জ্ঞানচর্চা পরোক্ষভাবে নৈতিক নীতি বা মানবাধিকার নিয়ে বিস্তার লাভ করেছে। মানবাধিকার সুরক্ষায় উনিশোতিরানব্বই এর মূল লক্ষ্য গুলি হল মানবাধিকার আইন উনিশোতিরানব্বই এর সুরক্ষা মূল মূল লক্ষ্য হলো মানুষের অধিকার লঙ্ঘন থেকে রক্ষা করা মানবাধিকার ব্যতীত জীবন হয় না বা অর্থহীন জীবন হয়। সংবিধান দ্বারা জীবন স্বাধীনতা সমতা এবং মর্যাদার সাথে সম্পর্কিত অধিকার গুলি ও মানবাধিকার বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। মানবাধিকার হলো সমস্ত মানুষের অধিকার এবং স্বাধীনতা

জন্য রাষ্ট্র প্রতিষ্ঠানের অঙ্গীকার দ্বারা পরিচালিত ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই অধিকার গুলিকে সুরক্ষা প্রদান করা এই অধিকার গুলি লঙ্ঘন হওয়ার ক্ষেত্রে প্রতিকার

জন্য কার্যকর প্রতিকার মূলক পদক্ষেপ গুলি এই আইনে জাতীয় মানবাধিকার commission রাজ্য মানবাধিকার commission এবং মানবাধিকার আদালত প্রতিষ্ঠায় বিধান রয়েছে যা মানবাধিকার লঙ্ঘনে যেকোনো গুরুতর লঙ্ঘন রোধ শাস্তি রোধ করবে জাতীয় এবং রাজ্য commission কর্তৃক ধরনের অভিযোগ গুলি হল পুলিশ প্রশাসনের কার্যপ্রণালীর ক্ষেত্রে পদক্ষেপ নিতে ব্যর্থতা বেআইনি আটক মিথ্যা মামলায় জড়িত করা অবৈধ গ্রেপ্তার রীতিনীতি লঙ্ঘন ইত্যাদি অন্যান্য পুলিশী কার্যকলাপ encounter শিশুশ্রম যৌতুকের দাবি অপহরণ ধর্ষণ এবং হত্যা যৌন হয়রানি এবং মহিলাদের প্রতি অসম্মান

সুতরাং মানবাধিকার হচ্ছে কতগুলি সম বিধিবদ্ধ আইন বা নিয়মের সমষ্টি বছরের শুরুতে একটা নতুন বই। ইতিহাসের বই। অনেক হয়ত ভাবছ যে ইতিহাস খুব পড়তে হবে, মুখস্ত করতে হবে, মনে রাখতে হবে অনেক নাম, সাল, তারিখ। অথচ যদি গল্পের মতো সহজে পড় হয়তো ইতিহাস বইটা যদি থাকে অনেক ছবি, মজার কথা, অজানা কথা, তাহলে আনন্দ করে পড়া যায় ইতিহাস বই। ইতিহাস শব্দের কথাটা মানে পুরোনো দিনের কথা। আর পুরোনো দিনের কথা শুনতে নিশ্চয়ই তোমরা ভালোবাস? চল দেখা যাক, গল্পের মতো মজা পাওয়া যায় কিনা দেখি। ইতিহাস পড়ে, ক্লাস five র আমাদের পরিবেশ বইতে রুবির দাদুর কথা সবার মনে আছে নিশ্চয়। দাদু একদিন রুবি বন্ধুদের বাড়িতে ডাকলেন। বিকেলে দল বেঁধে গেল সবাই দাদুর কাছে। গল্পের মাঝখানে দাদু উঠলেন, গিয়ে তিনটে জিনিস নিয়ে এলেন। একটা পাথরের শিল নোড়া, একটা লোহার হামান দিস্তা, আর এক টা মেশিন। পলা জানতে চাইল মেশিনটা কি কাজে লাগে। দাদু বলল, এটা দিয়ে মশলাপাতি বাটা যায়। এটা বিদ্যুতে চলে। একে মিক শ্চার মেশিন বলে। রিয়া বলল, এটাতো আগে কখনো দেখিনি। দাদু বললে, আমাদের ছোটবেলায় এই মেশিন দেখিনি। শুধু শিল নোড়া আর হামানদিস্তা দেখেছি। তখন অবশ্য পাথেরের হামান দিস্তা ছিল।